মাথায় লাল রঙের--

সামনে একটি পাহাড়ের মতো আছে |

এবং একটি পুকুরপুকুরের মধ্যে তিনটি পদ্ম ফুল আছে গোলাপি হালকা |

এবং সামনে অনেক গুলো লোক আছে সবুজ গাছের মধ্যে লাইটিং আছে |